এবং বিল্ডিং টির সামনে একটা কালো রঙের বাইক স্ট্যান্ড করে রাখা রয়েছে এবং কোনও অনেক দূরে অনেক গুলো বাইক রাখতে দেখা যাচ্ছে সামনে একটা রিক্সা স্ট্যান্ড করা আছে।

লোককে কালো রংয়ের গাড়িটিকে রং করতে দেখা যাচ্ছে লোকটির মাথা নিচু করে গাড়িটিকে রং করছে গাড়িটির রঙটি কালো রংয়ের এবং তিনি একটি অন্য রং দিয়ে গাড়িটি কি রং করবার চেষ্টা করছে ।

রা দূরে রাস্তায় একটা বড়ো জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে একটা পোস্ট দেখা যাচ্ছে ল্যাম্প আর একটা রিকশা দেখা যাচ্ছে এবং কয়েক জন লোক দেখা যাচ্ছ--

একটা খাবারে থালা ছবি দেখা যাচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে অনেকটা ভাত রাখা রয়েছে এবং এক তিনটে বাটিতে তিন রকমের তরকারি রাখা রয়েছে।

একটা জলাশয় দেখা যাচ্ছে। জলাশয়ের উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। যেটা ডিম্বাকৃতি এবং সাইডে অন--